এবং তার উ-উপরে অনেক মহিলারা বসে রয়েছে ঘোমটা দিয়ে।

বহু ঠাকুর দেব দেবীর ছবি এখানে রয়েছে।

এবং একটি ঘর ঘেঁসে খুব সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে।

অনেকে বসে রয়েছেন অনেকে দাঁড়িয়ে রয়েছেন ।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে এটি অনেকটা--

এবং তার আগের দিকে প্রচুর চেয়ার রয়েছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন পিচ রাস্তা এবং যার--

একটি পোস্টার এ লেখা রয়েছে মাল্টি কিউশিন রেস্টুরেন্ট এবং সুন্দর চেয়ার পাতা রয়েছে।

একটি গাছ রয়েছে এবং এটি একটি রাত্রিবেলার ছবি লাইটিং টা ভালো লাগছে।

একটি মানুষ এর দোকান যেখানে হয়তো তিনি শরবত বিক্রি করছেন।

এই ছবিটিতে আমরা একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি যেটি কমপ্লি--

এবং তিনি পড়াচ্ছেন এবং স্টুডেন্ট রা চেয়ার এ বসে আছে এবং--

এবং দু সাইড -এ সুন্দরভাবে ফুলের বাগান রয়েছে এবং ফুল ও ফুটেছে ।

এবং মন্দিরের গেট -টি দেখতে পাওয়া যাচ্ছে খয়রি হলুদ এবং সাদা রঙ দিয়ে সুন্দরভাবে করা রয়েছে।

এবং একটি জায়গা থেকে প্রচুর গাড়ি একদিকে যাচ্ছে ।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি একটি খড়ের চাল দেওয়া ঘর।